বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং অনোকগুলি লোক বাহিরে দাঁড়িয়ে আছে আবেগে কয়েকটি সিকিউরিটি গার্ড ওইখানে চেকইন করছে।

আমরা এখানে একটি নতুন তৈরি লোহার গেট দেখতে পারছি এবং এই লোহার গেট এর মধ্যে বিভিন্ন ধরনের--

আমরা এইখানে একটি হসপিটাল ক্যাম্পাস দেখতে পারছি এবং এই হসপিটাল ক্যাম্পাস -এর ভিতরে --

সম্ববত গ্যারেজ -এ ঠিক হওয়ার জন্য এসেছে এবং গাড়ির চাকা গুলি খোলা আছে ।

গোলাপ ফুল গাঁদা ফুল এবং কয়েকটি ফুলের মালাও রাখা আছে। এই ফুলের মালাটির রং হচ্ছে সাদা এবং লাল।

আমরা এইখানে একটা কেরেলা হোটেল দেখতে পারছি। এবং কেলের হোটেল -এর বাহিরে বেশ কয়েকটি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। এবং হোটেল -এর ভিতরে এবং হোটেল - এর বাহিরে বেশ কয়েকটি লোক দাঁড়িয়ে আছে। এবং এই হোটেল -এর ব্যানার -এর মর্ধে।

আনকে কয়েকটি কয়েকটি খাবারের ছবিও দেয়া আছে এবং হোটেল - এর পাশে কয়েকটি গাছও আছে এবং হোটেল - এর পিছনে বাড়ি অনোক গুলো আছে ।

এবং এই হাল -টি অনেক বড়ো এবং ঐপাশ হল -এর দুইটি চেয়ার -এর উপর দুটি মেয়ে বসে আছে ।

এই খানে আমরা একটি আট তালা হসপিটাল দেখতে পারছি যার রং নীল এবিং এই হসপিটাল -এ সামনে --

বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং এই হসপিটাল -এর মধ্যে বেশ কয়েকটি এ.সি. ভেন্ড লাগানো আছে এবং--

আমরা এই খানে দেখতে পাচ্ছি একটি মাঠের ভেতরে--

আমরা এই খানে দেখতে পারছি এই খানে একটি নতুন বাড়ির ছাদ ঢালাই হচ্ছে।

নৌকা আছে এবং নৌকাটির উপরে পাঁচজন লোক এবং পাঁচজন লোকের ভিতরে চারজন মহিলা এবং একটি ছেলে আছে।

বেশ কয়েকটি কাঠ ফেলানো আছে এবং বহুতল বাড়ির সামনে দিয়ে--

অ-অ বুনিয়াদপুর সেবা সদন নার্সিং হোম এবং তার পশে হলুদ রংএর বাড়ি আছে এবং ওই উম নার্সিং হোমের নিচে--

যেমন ছোটো হাতি ট্রাক্টর এ মোটরসাইকেল আছে।

আমরা এইখানে একটি বাস স্টপ দেখতে পারছি। এবং বাস স্টপ -এ --

আমরা এখানে রশিদপুর গ্রামপঞ্চায়েত হাঁসপাতাল দেখতে পারছি হাঁসপাতাল তির রং নীল সাদা ।

লোক হাটা চলা করছে এবং গাড়ি যাতায়াত করছে এবং বৃষ্টির উপরে কয়েকটি লাইট পোস্ট -এ এবং।

কর্ম শিক্ষআর কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটি শিক্ষিকা তাদের সামনে দাঁড়িয়ে আছেন।

এবং তার পাশে গার্ডেনটির পাশে অ-অ এক অনেক বড়ো একটি বাড়ি দেখা যাচ্ছে।